এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি অনুষ্ঠান বাড়ি।

কলতান স্রোতের জন্য ছবিটি খুব সুন্দর দেখা যাচ্ছে।

একটি বড় ভবন দেখা যাচ্ছে এই ছবিটির মধ্যে যে ভবনটির মধ্যে একটি মহিলা দাঁড়িয়ে মানুষ দেখছে।

এই ছবিটিতে একটি সিমেন্ট ঘোলানোর বড়ো মেশিন গাড়ি দেখা যাচ্ছে।

গোটা ঘরটি খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি বন্দর।

রাস্তাটি খুব সুন্দর দেখা যাচ্ছে।

একটি বড়ো আয়না রয়েছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি টেলিফোন দোকান।

বেলুন টেলুন সবগুলোই সেফটিপিন দিয়ে লাগানো আছে।

ভেতরে একজন লোক ট্রাক্টর কন্ট্রোল করছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে কয়েকজন বাচ্চা নাচ শিখসে।

পিছন দিকে একটি বড় পাহাড় দেখা যাচ্ছে।

চারিদিকে গাছপালা এবং সবুজে ভরা।

এখানে টেকনো চার্ট মোবাইল সেল এন্ড সার্ভিস লেখা একটি চার্ট রয়েছে।

দোকানটির পাশ দিয়ে সিঁড়ি গে এই স্টিলের গ্রিল রয়েছে।

একটি ফ্যান দেখা যাচ্ছে এই ছবিটির ভিতরে।

দুটি বড় টাওয়ার দেখা যাচ্ছে এই ছবিটির মধ্যে।

সামনে একটি বড় দিঘীও রয়েছে।

একটি টি_ভি ফ্যান রয়েছে হলুদ রঙ্গের দেয়ালের পাশে।

আপ্যায়ন সুইটস আর স্ন্যাকস দেখ লেখা রয়েছে।

চারিদিকে লাল হয়ে আছে কারণ লাল রঙের লাইট লাগানো।

গ্যারেজের কয়েকটি বোলেরো পিকআপ ভাঙ্গা পড়ে রয়েছে।

ওপরটা টিনের ছাউনি দেওয়া রয়েছে।

প্ল্যাটফর্ম রয়েছে প্লাটফর্মটিতে ফরটিন নাম্বার লেখা আছে।

এবং বসার জন্য একটি সোফার মত লোহার চেয়ার আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি ফরেস্টের রাস্তা।

এবং অপর সাইটে অনেকগুলি ছোট ছোট গাছপালা রয়েছে।

একটি বড় ঘর দেখা যাচ্ছে ছাদ টিনের ছাউনি দেওয়া।

লোকটি শার্ট এবং প্যান্ট পরে রয়েছে।